এটি সম্ভবত একটি ওয়ার্কারের কার্যালয়।

বাড়িটি খুব পুরাতন এবং একতলা।

ছবিটি দিনের আলোতে তোলা হয়েছে যা ভবনটির রঙ আরোই উজ্জ্বল করেছে।

অনেক মানুষ রঙিন পোশাক পরে শোভাযাত্রা অংশ নিয়েছেন ব্যাকগ্রাউন্ডে বাড়িঘর ও গাছপালা দেখা যাচ্ছে।

প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা।

একটি বড়ো ব্যানারে গুগল অর্ডার তথ্য লেখা রয়েছে সোফায় বসে থাকা একজন ব্যক্তি কিছু ভাবছেন আর অপেক্ষা করছেন

রাস্তা পাকা হলেও তার চারপাশ প্রাকৃতিকভাবে বনাঞ্চল দিয়ে ঘেরা।

ছবিটি বন সংরক্ষণ বা বন্য প্রাণী রক্ষা অংশ হতে পারে।

এটি একটি খেলার ঘর যেখানে অনেক মানুষ জড়ো হয়েছে।

কিছু মানুষ রঙ্গিন পোশাক পরে হেঁটে যাচ্ছে

মাঠের পাশে একটি তিনতলা ভবন রয়েছে।

এখানে কিছু ব্যাগ দেখা যাচ্ছে।

সবুজ গাছ ছাড়া পরিবেশকে পড়ারপ করে তুলেছে।

মানুষজন প্রকৃতির মাঝে হেঁটে যাচ্ছে।

দোকানের সামনে একটি পার্কিংয়ের জোন আছে।

রঙের তাবু স্থাপন করা হয়েছে যা একটি এডভেঞ্চারের পরিবেশ তৈরি করেছে।

আকাশ মেঘাচ্ছন্ন মনে হচ্ছে এতিকে ঠান্ডা আবহাওয়া সম্পন্ন জায়গা।

ডিসপ্লে কেসের ভিতরে বিভিন্ন ধরণের কেক ও পেস্ট্রি সাজানো আছে।

পুরো রেস্টুরেন্টের পরিবেশ শান্ত উষ্ণ যা আরামদায়ক ডাইনিং অভিজ্ঞতা দিতে পারে।

আকাশ মেঘনা যা বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত দেয়।

নীল ইটের দেওয়াল এবং কমলা রঙের ছাদের ডিজাইন দেখতে আকর্ষণীয়।

উপরের কাউন্টারটি পরিষ্কার এবং গুছানো দেখা যাচ্ছে।

ছবিতে একজন ব্যক্তি জিমের আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন তিনি ধূসর রংয়ের টি শার্ট এবং নীল শর্টস পরেছেন।

জিমের ভিতরে বিভিন্ন ধরনের ব্যায়ামের দেখা যাচ্ছে।

দূরে একটি গোয়ারো গাছ দেখা যাচ্ছে।

আকাশে সুন্দর সুন্দর মেঘ দেখা যাচ্ছে।

বেলুনগুলো কি সাডা লাল ও ডীল রঙ দিয়ে রয়েছে।

একটি মেনু কার্ড দেখা যাচ্ছে যেখানে দোকানটাতে পাওয়া যায় আবার খাবার তালিকা আছে দোকানে এক কোনায় একটি লাল প্লাস্টিকের স্টুল রাখা আছে যা বসার জন্য ব্যবহৃত হতে পারে।

দেওয়ালের আয়নায় দোকানের ভিতরের দিশ্য প্রতিফলিত হচ্ছে।

দোকানের ডিজাইনটি আধুনিক ও গাহকদের আকোষিত করার জন্য বিশেষভাবে সাজানো হয়েছে।

দেওয়ালের তাকে কিছু জিনিস দেখা যাচ্ছে।

একজন ব্যক্তি অটো পর্যন্ত পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন।

পিছনে লাল ইটের ভবনটি অনেক পুরোনো এবং ঐতিহ্যবাহী মনে হচ্ছে।

বন্যার কারণে যানবাহন চলাচলের সমস্যা দেখা দিয়েছে।

ডানদিকে বিরাট আকৃতির হনুমানজির মূর্তি দেখা যাচ্ছে।

আকাশে খুব সুন্দর মেঘ দেখা যাচ্ছে।

দূরে কিছু গাছপালাও দেখা যায়।

এটি ভারতের অন্যত প্রাচীন ও বিখ্যাত উদ্ভিদ উদ্যান।

এটির চোখ বড় বড় এবং লম্বা লম্বা কান রয়েছে।

দেওয়ালগুলি হালকা হো হলুদ রংয়ের করা হয়েছে।

এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশদ্বার সাইনবোর্ডে অফ এডুকেশন ডি ই এল ডট ই ডি লেখা রয়েছে।

ছবিটি দোকানের ঠিকানা এবং যোগাযোগের নাম্বারও দেখা যাচ্ছে।

একটি গ্রামের বা ছোটো শহরের সার্ভিস সেন্টার বলে মনে হচ্ছে।

ছবিতে একটি মসজিদের গোম্বুজ দেখা যাচ্ছে যা সবুজ রংয়ের মসজিদের সামনে একটি খোলা মাঠে অনেক লোক জড়ো হয়েছে।

ছবি সাধারণত কোনো উৎসব বা অনুষ্ঠানের সময় তোলা হয়েছে মাঠের একপাশে কিছু অস্থায়ী কাঠামো দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি বাস স্ট্যান দেখা যাচ্ছে।

ছবিতে একটি কারখানায় দেখা যাচ্ছে যেখানে কর্মীরা কাজ করছেন।

ছবিতে একটি লাল রঙের পুরনো ভবন দেখা যাচ্ছে।

ভবনের চারপাশে নির্মাণ কাজের জন্য বাঁশের মাচা লাগানো হয়েছে

ব্যাঙ্কের সামনে অনেক মোটর সাইকেল এবং একটি গাড়ি পার্ক করা আছে।

একজন ব্যক্তি ফোনে কথা বলছে এবং রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন।

ব্যাংকের ভিতরে কয়েকজন লোক লেনদেন করতে ব্যস্ত রয়েছেন।